আমি এখানে একটি বাস দেখতে পারছি।

এবং অনেক লোক আসেন এখানে।

এইখানে আমি দুটি ট্রাক গাড়ি দেখতে পারছি।

এবং দুজন লোক গাড়িতে কাজ করতেসেন।

হারমোনিও সবকিছু হাতে নিয়ে বসে আছে পুতুলগুলি।

আমি এখানে একটি গরের মইধ্যে দেখতে পাচ্ছি।

ভিতরে একটি খাওয়ার টেবুল রাখা আছে।

এবং একটি এ_টি_এম বোর ।

অন্য পাশে একটি পোস্টারে একজন মহিলা এবং একজন পুরুষের ফটো লাগানো আসে।

এবং মন্দিরের মূর্তির সামনে একজন লোক আছেন।

আমি এখানে একটি বিল্ডিংয়ের সামনা দেখতে পারছি।

আমি এখানে দেখতে পাচ্ছি একটি কর ।

এবং একটি নৌকাও দেখতে পাচ্ছি খুব সুন্দর দৃশ্যটা কিন্তু।

এবং আরেকটি বিল্ডিংয়ের আদা কাজ হয়ে গেসে।

ওনার হাতে কোদাল নিয়ে কাজ করছেন মাটিতে।

আমি একটি গর দেখতে পাচ্ছি।

আমি একানে খুব সুন্দর একটি ঘরের ভিতর দেখতে পাচ্ছি।

ঘরটি আমার মনে হয় এটি কোনো পার্লার হতে পারে।

আমি এখানে একটি নদী দেখতে পারচি ।

আমি এখানে দেখতে পারছি একটি ফুলের এবং মালার দোকান।

এখানে দেখতে পারছি আমি একটি কিস্টানের গীর্জা।

এবং যীশু খ্রীষ্ট উনার ফটো লাগানো আসে দেখতে পারছি।

এবং দোনো সাইডে দুইটি বোর্ড লাগানো আসে।

এবং অনেকগুলি গাছপালাও আসে সাইডে উনাদের।

অইন্য পাশে একটি ফুল গাসও লাগানো আসে ।